এবং অনেক ধরনের কানের হার গয়নাগাটি অনেক জিনিসই আছে।

এটা একটা মেন রোড যেখানে মানে সামনে একটা পোস্ট আছে।

এটা একটা বুক হাউস । এখানে এবং মেন রাস্তার ধারে এইগুলো।

এই এবং এখানে অনেকে মানে গাড়ি খারাপ হলে এখানে আসে ঠিক করতে।

এবং ভালো করে প্যান্ডেল -টিকে সাজানো হয়েছে অনেক ধরনের ফুল নানা ধরনের জিনিস দিয়ে এবং অনেকে এসেছে টেবিল চেয়ার লাগানো ওর ওপর বসে দেখছে সবাই ।

বুলু এন্ড হোয়াইট এর এ সামনে একটা দরজা আছে।

এটি একটা ঠাকুরের মন্দির এবং অনেকে এখানে অনেকে মূর্তি রাখা আছে । এখানে অনেক দূর দূর থেকে দেখা করতে আসে অনেকে এবং এই মন্দিরটি--

এখানে একটি ফাংশন করা হয়েছে এখানে একটি ফাংশন করা হয়েছে ।

এটি একটি ব্রিজ এবং এখানে নিচে নদী আছে এক সাইড থেকে।

এখানে স্কুল বাস এটা একটি স্কুল বাস পার্কিং সামনে একটি স্কুল আছে।